এখন অসংখ্য পেট্রল পাম্প সমস্ত শহরে গ্রামাঞ্চলে গড়ে উঠেছে। পেট্রল পাম্প -এ পেট্রল ডিজেল -এর পাশাপাশি বর্তমানে --

এখানে জাতি ধর্ম নির্বিশেষ সকলেই সেই দিন চার্চ -এ উপস্থিত থেকে যীশুখ্রিষ্টের কাছে প্রার্থনা করে।

যজ্ঞ হলো হিন্ধু ধর্মের পবিত্র অগ্নির সামনে মন্ত্রের মাধ্যমে যে কোনো আচারের কথা বলা হয় ।

এই টি.ভি. -গুলো বিভিন্ন সাইজ -এর হয়। নিজের পছন্দ মত সাইজ আমরা টি.ভি. -র দোকানে গিয়ে চুস করতে পারি।

বর্তমানে প্রায় সব জায়গাতেই প্রচুর লজ তৈরী হচ্ছে। এই লজ -গুলি বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া পাওয়া যায়।

মেদিনীপুরে বিভিন্ন শপিং মল -এর মধ্যে এস.এন.ভি. শপি একটি অন্যতম শপিং মল ।